অপেক্ষা করি এবং উম মা দুর্গা উম উম মা দুর্গা চলে যাওয়ার সাথে সাথে আমাদেরও মন খারাপ হয়ে যায়। দশমীর দিনই উম সকালবেলা করার পরে উম মাকে নিয়ে যাওয়া হয় জলে। নিয়ে যাওয়া হয় জলে এবং উম মাকে শরীরে গয়না পড়াই মাকে বিদায় জানানো হয় এবং বিদায় জানানোর সাথে সাথে ফিরে যায় বিজয়া দশমী। সকল ছোট ব~ উম ছোটরা বড়রা খেলে উম উম নিজেদের মতো কোরে উম তাদের কাছ থেকে আশীর্বাদ নিই। বড়রা ছোটদেরকে আশীর্বাদ দেয়। এবং তাদের সঙ্গে সঙ্গে উম একটা আহ উম মনের একটা আনন্দ থাকে যে মা

আহ সত্যি মনের মধ্যে কোথাও একটা খুব কষ্ট হয় উম যে আবার হয়তো একটা বছরের অপেক্ষা। আবার হয়ত বাঙালি মানে উম calendar পাওয়ার সাথে সাথেই দেখে ওদের দুর্গাপূজাটা কখন। তো বাঙালি বাঙালিদের সাথে দুর্গাপূজোর একটা সত্যি করেই এখন আমাদের সব থেকে কারের বড় উৎসব দুর্গাপূজা তো বড় তো হবেই। সেজন্য বাঙালি উম বাঙালির কাছে পুরো তো দুর্গাপূজা শেষ হয়। দুর্গাপূজার পরে আহ যে উম কালীপূজো আসে সেটার জন্যে মনে একটু হলেও আনদ থাকে যে এক মা গেলেও মায়ের আরেক অন্য রূপ নিয়েও মা ফিরে আসে। উম তো উম মায়ের তো অনেক রকমের রূপ। নানা রূপে মা মর্তে এসেছেন এবং নানান রূপে মর্তে পুঁজিতও হয়, এবং উম সেজন্য কোথাও একটা আনন্দ থেকেই যায় এবং যে সমস্ত ক্ষেত্রে উম যে সমস্ত ক্ষেত্রে উম যে পূজো গুলোকে আমরা উপভোগ করি উম এবং যে পুজোগুলোর জন্য আমাদের মনে একটা আনন্দ থাকে এবং এটা একটা অপেক্ষা থেকে যায় যে না এতোদিন পরে আবার দুর্গাপূজা ফিরে আসবে। উম এই জিনিসটা আমাদের মধ্যে উম খুবই উম মনে আনন্দ সৃষ্টি করে এবং আমাদেরকে এই হাত গোনা নিঃসন্দেহে খুবই ভালো লাগে Hello, Hotel Taj বলছেন? আচ্ছা। আসলে আমরা একটা আহ plan করছিলাম যে আমরা ঘুরতে যাবো মন্দারমনিতে।

sea beach থেকে কতদূরে আছে আপনাদের এই resort টা? আচ্ছা! আহ তো আমি ভাবছিলাম যে আপনাদের এই resort এর সম্পর্কে যদি একটু ভালোমতো জানি তথ্যগুলো তাহলে আমি booking করব। আচ্ছা পরের মাসের ধরে নিন এই চার তারিখ আহ মানে চার june যেটা বলছি, আহ চারই june কি আপনাদের resort ফাঁকা আছে? আহ ধরুন আমরা চার তারিখ আহ রাত্রিবেলা থাকবো, পাঁচ তারিক রাত্রিবেলা থাকবো ছয় তারিখ সকাল বেলায় ছেড়ে দেবো। মানে দুই রাত।

আচ্ছা! তো তার জন্যে তো আমাকে মনে হয় package এ নিতে হবে ব্যাপারটা মানে একসাথে নিতে হবে না যে একদম প্রথম থেকে লা~ শেষ অবধি পুরোটাই আহ আপনাদের দায়িত্বে দিয়ে দিতে হবে তাইতো? হ্যাঁ! আহ দেখুন আমরা হচ্ছি নয়জন যাচ্ছি। তো, নয়জনের কি কোনো বড় room পাওয়া যাবে? বড় একটা যদি room হয় নয়জনের সেটা কি সম্ভব? আহ দেখুন ব্যাপারটা আসলে ঐরকম তো হয়না আমরা একটা মানে আমরা বন্ধুরা মিলে সবাই ঘুরতে যাচ্ছি যেহেতু, তো সবাই একসাথে থাকবো ওটাই একটা ব্যাপার ছিলো। আপনাদের কি এরকম কোনো বন্দোবস্ত আছে যে, একটা room এ যদি চারজন থাকে আর একটা room এ পাঁচজন থাকলো। ঐ একজনের জন্য আর একটা আলাদা room করা ওটাতো আসলে খারাপ দেখায় তাইনা? মানে

আচ্ছা! আর বলছি যে, আপনি যেই বলছেন এটা কি AC আছে, না non AC আছে আর AC হলে সেটার কেমন টাকার rate আছে আর non AC হলে সেটার কেমন টাকার দাম আছে এটা যদি এক্টুখানি আপনি ঠিকঠাক মতো জানান আমাকে তাহলে সুবিধা হয়। আচ্ছা! মানে বড়ো room আর ছোটো room আপনি যেটা আলাদা বললেন সেটার আলাদা আলাদা rate আছে। ছোটো room এর কি আছে আর বড় room এর কি আছে আলাদা আলাদা করে কি আপনি জানাতে পারবেন? আচ্ছা! আরো একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে আপনাদের এই hotel এ যদি থাকতে চাই তাহলে কি আমরা আহ সাথে আহ আপনাদের resort এ আমি ছবি দেখেছিলাম যে আহ swimming pool এর আহ বন্দোবস্ত আছে। তো সেইটা কি আমরা সবসময় ব্যাবহার করতে পারবো?

আচ্ছা! আর আপনাদের আসলে অনেকেই collage এর যেহেতু যাচ্ছি, তো আহ যখন তখন কাজ আসতে পারে। আপনাদের ওখানে কি wifi এর ব্যবস্থা আছে?

আচ্ছা! আর বলছিলাম যে, আমরা যদি hotel এ room এ বসে খাবার order করি তাহলে কি ওটার জন্য আলাদা কোন tax থাকবে? মানে যিনি দিয়ে আসছে hotel নিচ থেকে ওপরে তার জন্য কি আলাদা tax আছে? আচ্ছা! আর আপনারা যে room এর যেই দামটা বললেন, মানে দু হাজার, আড়াই হাজার আর একটা বললেন দেড় হাজার থেকে আহ তো আমি যদি room নিই মানে resort এর জন্য তারপর একদম পুরো book করা হচ্ছে, তো book করা হলে খাবারটা কি তার সাথে আলাদা থাকবে, না খাওয়ারটা সেটার সাথে আহ একসাথে আপনি বলেছেন টাকার amount টা? আচ্ছা! আর বলছিলাম যে, আপনাদের এই hotel টা কত তলা আছে? আসলে আমার buth floor এর দিকে যদি আমি room টা পেতাম আমাদের তাহলে খুব ভালো হোত। আচ্ছা! মানে first floor এ এখনো ফাঁকা আছে room, তাইতো?

আচ্ছা! ঠিক আছে। আর আপনাদের ওখানে খাবারের কিরকম দাম আছে ওটা যদি একটুখানি জানান। আহ আর আপনি যেটা বললেন, সেটার মধ্যে কি মাছ বা ডিম বা মাংস এই তিনটেই কি দেওয়া হবে নাকি যে যেইটা চাইবে সেইটা পাবে? আচ্ছা! ঠিক আছে। ঠিক আছে madam তাহলে আমি book করলে আপনাকে আহ আপনাদের hotel book করতে হলে কি আজকে book করতে হবে? আমি পরের সপ্তাহের জন্য এই সপ্তাহে নয় তার পরের সপ্তাহের জন্য book আহ করবো। তো কবে জানাতে হবে আপনাদের কে? আহ ঠিক আছে, ঠিক আছে আমি তাহলে আজকেই আহ কিছুক্ষণের মধ্যে আধ ঘণ্টা কি এক ঘণ্টার মধ্যে আপনাকে জানিয়ে দিচ্ছি। Phone করেই আমি বলবো। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আশা করি গিয়ে আরও বেশি ভালো লাগবে। ঠিক আছে।

Hello দাদা শুনতে পাচ্ছেন না আমি বললাম যে আপনি শুনেতে পারছেন তো হুম দাদা সেই মনে আছে আপনি আমি সবাই মিলে একদিন ওই যে পানের দোকানে, আমরা সব চা বিস্কুট খেতে গিয়ে আপনি আমায় বললেন দাদা আমার পকেট থেকে টাকাটা পরে যাবে। জি আমি টাকাটা ভরলাম আবার পকেটে আমি ওই যে দাদা আপনি আমার সেদিনকার আপনাকে বললাম যে আপনারে কোন দিন পাই তাহলে আপনার কাছ থেকে মাটির বাড়ি বানাবো সেই টুপি পড়ে ছিলা। আপনার আমি পাশের গ্রামে কথা বলছি গ্রাম থেকে আচ্ছা দাদা আপনাকে এই জন্য ফোনটা করা আমি একটা মাটির বাড়ি ই বেক দোতলার মত মানে বানাবো, তো আচ্ছা আমি তো সেরকম কিছু জানিনা দাদা। আপনার কাছে শুনেছি যে আপনার হাত শুভ বা বেশ সুন্দর বাড়ি বানান আপনি তো কত কি-কি রকম কিভাবে কি আসে না আসে সেটা আপনি যদি বলনে দয়া করে কিন্তু কি দাদা সেটা বলতে পারেন, আপনি কি? শুনতে পারছেন দাদা? হ্যা শুনতে পারছি, এবার বলুন! আমি দেখন চারটি ঘর আবার একটা গোয়াল বানাবো করান আমার কাছে ছয়টা গরু আছে না সেটা তো করিনি তো আমার একটা জমি আছে সে জমি থেকে নিয়ে আসতে পারবো আর সেই জায়গা যেভাবে আপনি বলছেন যে জায়গাটায় আমি মাটি দিয়ে মানে বাড়িটা বানাবো মাটির বাড়ি তো ওটা পরিষ্কার মানে বলতে গেলে ঘাস পালা কিছু নেই। একদম মাটি মানে খো-খোব্র খোব্র মাটি আছে বাশের খুটি পুতে রাখবো বলছেন না বাত না বাশের বাতা বানিয়ে রাখবো যে ফাটিয়ে ফাটিয়ে ফাটিয়ে ফাটিয়ে যে কুড়ে পাঠা বাঁধবেন তার জন্য চার পাচ ফুটের কতগুলো খাম বাতা বানাবো? মানে একটা বাশে কিন্তু চারটে বাতা বানানো হয় তো ওটাকে চারটা বানাবো না মোটা মোটা রাখবো। তিনটে বানাবো। পাচ ফুটের যদি হয় পাচ ফুটের বাশ, পাচ ফুটের বাশ একখানা করলাম। একটাকে কেটে সেটাকে মাঝখানে তিন ফালা করব না চার ফালা করব

আচ্ছা কয়েকশ আর আপনারা তাহলে মশায় আপনারা কি করবেন তাহালে আমি তো না হয় এগুলো কেটে কুটে রেখে দিলাম। গোবর টোবর লাগবে না, খড় মাটি লাগবে না আচ্ছা চার ফালা করে বাশটা করি তাহলে বাশটা লাগিয়ে মানে ওটা কি মানে পাকা হবে আরো মানে নরম হয়ে যাবে না। যত পাতলা হয় তত নরম হয়ে যাচ্ছে। বাশটা ভেগে যাওয়ার ভয়। তিন ফালা করলে পরে দেয়ালটা একটু মজবুত থাকবে হ্যা এখন বন্যা টন্যাও কমে গেছে এখন রোধের তাপটাওে বেশ ভালো। আর গোবর মাটি দিয়ে বেশ ভালো মিশিয়ে মিশিয়ে রাখলে পরে ঘরটা বেশ ভালো লাগবে। কত মাটি লাগবে। ক গাড়ি ঠিক আছে। আট গাড়ি মাটি লাগছে। সেটা না হয় বুঝলাম। আমি দশ গাড়ি মাটি ধরে নিলাম। কিন্তু কি রকম মাটি, এঠেল মাটি, না আমাদের জমির মাটি দিব, না ভুঁড়ি মাটি লাগবে কোন মাটিটা ভালো হবে দাদা যাই হোক মাটিটা খোজ লাগিয়ে। আপনাকে একদিন ডাকবো গিয়ে বলবো যে মাটিটা শক্ত মাটি দেয়া থাকে সে মাটিগুলো এ রাম মাটি রামনাল মাটি বলে এ রামনাল মাটি না হয় নিয় আসাইয়া করে দিখি। আর মাটিার মধ্যে কি বালি বা কিছু দিবেন তাহলে খড়ের কতো, খড়ের কুটো লাগবে খুড়েরর কুটো কতখানিক লাগবে দাদা ঠিক কয়েক বস্তা, দশ বস্তা? আচ্ছা বেস। গোবর কতটা লাগবে দাদা আচ্ছা, আচ্ছা গোবর তাহলে কত লাগবে দু কেছে

না আমাকে সব জিনিসপত্র যোগার করে আনতে হবে, যেটার দায়িত্ব নিবেন কিসে কি করবেন সম্পূর্ন আপনার দায়িত্ব নিবেন। আপনাকে এটুকু চিন্তা করতে হবে না। যে ঠিক আছে তা না হয় বুঝলাম

মাটির ঘর সম্পন্ন বানিয়ে দিবেন। সম্পন পুরো এরিয়া শেষ করে হাতে আপনি আমার তুলে দিবেন শুধু ঘরটাই দেবেনা দরজা জানালা করবেন না কাঠের ঠিক আছে বলুন না কত টাকা লাগবে। কারন বানাতেই হবে যখন তিন লাখ টাকার মাধ্য মাটির খরচ হয়ে যাবা দাদা আচ্ছা মাটির ঘর বানাতে বানাতে কি মাটি কি ইট ভরতে পারি কি। দুই একটা ঘরে। মানে চারটে ঘর বানাবো তার এক একটা ঘর তাহলে ইট বানানো থাকলো

ঠিক আছে, শুনে বেশ ভালো লাগলো দাদা। আমি তো চিন্তায় পরে গেলাম। আপন কি কাঠ দিয়ে জানলা টানলা বানাবেন তা না হয়ে বুঝলাম, দেখুন, নিমের কাঠে। হ্যা, শুনতে পারছেন। শুনতে পারছেন হ্যা শুনতে পারছিতো, আপনি বললেন যে নিমের কাঠ ব্যবহার করেন আমি ব্যবহার করি শাল কাঠ তো শাল কাঠটা কি ভালো হবে?

আচ্ছা প্রত্যেকটা ঘরে কতগুলো করে জানলা বানাবেন? দুটো করে বানাবেন তো নাকি? ঘরের ভিতরে দরজা তো থাকছেই। এ মনে ঘরে এর মানে হাওেো একটা এদিক থেকে ও দিক যাওয়ার জন্য একটা যেন জানলা থাকলে ভালো হয়। একটা জানলা করে ভালো লাগে না। তো দুটো করে জানলা থাকলে ভালো হয় না। ঠিক আছে দুটো জানলা হলো। ঠিক আছে কোন অসুবিধা নাই। কিন্ত আমি বলতে চাইছিলাম যে সবই তো হলো। তিন লাখ টাকায় ঘরও বানিয়ে দিবেন, সবই বানিয়ে দিবেন, দাদা. । আর একটা মহার্ত পূর্ণ প্রশ্ন আমার মনের মধ্যে গট গট করছে। দাদা মাথায় কি দিব টিন দিব।

খড়টা দিতে পারছেন না, খড়টা দিতে পারছেন না, আমি বুঝতে পারছি। বেস তাই হলো টিন দেওয়ায় ভালো। নাকি? দাদা টিন দিলে গরম ও তো হবে ঘর, গরম কাল বুঝতেই পারছেন। কি করব তাই ভাবছি

আচ্ছা বেশ তাহলে দাদা, পরে আপনি একবার দেখা করুন বা আমি আপনি আপনাকে ফোন করে ডেকে নিব। দাদা যে হ্যা আমরা আমি প্রস্তুত বাড়ির সব জিনিসপত্র আমি যোগাড় করে নিতে পেরেছি। ঠিক আছে তাহলে, ও সব দায়িত্ব মানে বলতে গেলে অর্ধেক দায়িত্ব নিয়ে নিলাম আপনাকেও তাহলে অর্ধেক নিন তাহলে বেশ তাহলে দাদা, ঠিক আছে তাহলে, রাখি

tiffin এর ছুটি হইয়া, মাত্র আমরা সকলে মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম। খাইলো না কেবল পাগলা দাশু। পাগলা দাশু- যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামপদোকে সে একেবারে পছন্দ করিত না। দু'জনের মধ্যে প্রায় ঝগড়া চলিত। আমরা রামপদো কে বলিলাম- দাশুকে কিছু দে। রামপদো বলিলো, কিরে দাশু খাবি নাকি? দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি নে, তাহলে মিহিদানা পাবি। এমন করিয়া বলিল তো রাগ হইবার কথা! কিন্তু দাশু কিছু না বলিয়া গম্ভীর ভাবে হাত পাতিয়া মিহিদানা লইলো। তারপর দারোয়ানের ছাগলটাকে ডাকিয়া- সকলের সামনে তাহাকে সে মিহিদানা খাওয়াইল। তারপর খানিক ক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কী যেন ভাবিয়া মুচকি মুচকি হাসি~ হাসিতে হাসিতে school এর বাইরে চলে গেলো। এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া লাগলাম। দাশুর কথা কেউ আর ভাবিবার স~ সময় পায় নাই। tiffin এর পর class এ আসিয়া দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্ট ভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে। তখনি আমার কেমন সন্দেহ হইয়া ছিল। আমি জিজ্ঞাসা করিলাম কিরে দাশু? কিছু করেছিস না-কি? নিত্তান্ত ভালো মানুষের মতো দাশু বলিল, হ্যাঁ দুটো GCM করে ফেলেছি। আমি বলিলাম, ধুৎ সে কথা কে বলেছে তুই কি দুষ্টমির মতলব করিস নি তো? সে এ কথায় ভয়ানক চটিয়া গেলো। তখনি পণ্ডিত মহাশয় class এ আসিতেছিলেন। দাশু তাহারও কাছে নালিশ করে অরে কী! আমরা অনেক কষ্টে ঠান্ডা করিয়া বসায়া রাখলাম, পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহে! প~ পড়ার জন্য প্রায় কোনো তাড়াহুড়ো করেন না, কেবল মাঝেমাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান। সেই সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে। পণ্ডিত মহাশয়- chair এ বসিয়া নদী শব্দের রূপ করো বলিয়া ঘুমাইয়া পড়িলেন। আমরা বই খুলিয়া হরবর করিয়া যা-তা খানিকটা বলিয়া গেলাম এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয় এর নাকের ভেতর হইতে- অতি সুন্দর ঘড়ঘড় শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে। কাজেই আমরা slate লইয়া কাঠ কুঠ আর দশ পঁচিশ খেলা শুরু করিলাম। কেবল মাঝেমাঝে যখন ঘড়ঘড়ানি কমিয়া আ~ আসিত, তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ ইত্যাদি আওড়াইতাম দেখিতাম তাহাতে ঘুম পাড়ানি গানের মতো খুব আশ্চর্য ফল পাওয়া যায়। সকলে খেলায় মত্ত কেবল দাশু এক কোণায় বসিয়া কি যেনো করিতেছে। সেদিকে আমাদের খেয়াল নাই। একটু বাদে পণ্ডিত মহাশয়ের chair এর তলায় তক্তার নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল। পন্ডিত মহাশয় ঘুমের ঘোরে ভ্রুকুটি করিয়া সবেমাত্র ধুত্তোর বলিয়া কী যেনো একটা ধমক দিতে যাইবেন, এমন সময় ফুটফাট, ধুমধাম- ধুপধাপ শব্দে তান্ডব কুরাল উডিয়া সমস্ত সেই school টিকে একেবারে পাকাইয়া তুলিল মনে হইল যেনো, যত রাজ্যের মিষ্টি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পিটাইতে লাগাইছেন। দুনিয়ার যত কাসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়া হাতুড়ি আর লাঠি ঠুকিতেছেন খানিক ক্ষন পর্যন্ত আমরা যাকে পড়ার বই-এ কিংকর্তব্যবিমূঢ় বলে তেমনি হইয়া হা করিয়া রইলাম! পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুঁড়িয়া একলাফে টেবিল ডিঙায়া- একেবারে class এর মাঝখানে ধড়ফড় করিয়া পড়িয়া গেলেন। সরকারি college এ নবীন পল বরাবরই high jump এ first prize পায়, তাহাকেও আমরা এইরকম সাংঘাতিক

school ময় হুলস্থূল পড়িয়া গেলো দারোয়ানের কুকুরটা পর্যন্ত যর-পর নয় ব্যস্ত হইয়া বিকট কেউ কেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মহাশয় বলিলেন কিসের শব্দ হইতেছে দেখো? দারোয়ান জি একটি লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটি হাঁড়ি ঠেলিয়া বাইর করিল। রামপদোর সেই হাঁড়িটা তখনো তাহার মুখের কাছে একটুখানি মিহিদানা লাগিয়াছিল। পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন, এ হাঁড়িটি কার? রামপদো বলিল, আজ্ঞে আমার। আর কুতায় যায়!

তাড়াতাড়ি বুঝাইতে গেল্‌ আজ্ঞে ওর মধ্যে মিহিদানা এনেছিলুম। তারপর মুখের কথা শেষ না হতেই পণ্ডিত মহাশয় বলিলেন, তারপর মিহিদানা গুলো চীনে-পটকারী হয়ে ফুটতে লাগলো না! বলিয়া ঠাস ঠাস করিয়া দুই চড় অনন্যা master এর class এ আসিয়া জ্বর হইয়াছিলেন, তাহারও এক বাক্যে হা-হা করিয়া লুকিয়া আসিলেন আমরা দেখলাম বেগতিক বিনা দোষে রামপদ বেচারা মার্ খায় বুঝি। এমন সময় দাশু আমার slate খানা লইয়া পণ্ডিত মহাশয় কে দেখাইয়া বলিল, এই দেখুন আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা slate নিয়ে খেলা কচ্ছিলো। এই দেখুন কাঠ-কুঠের ঘর কাটা slate এর ওপর আমার নাম লিখা। পণ্ডিত মশাই আমার ওপর প্রচন্ড এক চড় তুলিয়াই হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন তারপর দাশুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন, কে বলেছে আমি

ঘুরাইয়া বলিলেন বটে ওরা সব খেলা কচ্ছিলো আর তুমি কি কচ্ছিলে? দাশু অম্লান বদনে বলিল, আমি পটাকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই সকলেই চক্ষুস্থির। ছোকরা বলে কী! প্রায় আধ মিনিট খানেক কাহারো মুখে আর কথা নাই। তারপর পণ্ডিত মহাশয় হঠাৎ একেবারে হুংকার দিয়া বলিলেন, কেনো পটকা আগুন দিছিলে? দাশু ভয় পাইবার ছেলে নয়। সে রামপদকে দেখাইয়া দেখাইয়া বলিল, ও কেনো আমায় মিহিদানা দিতে চাচ্ছিল না।

পটকা আমি যা ইচ্ছা তাই করবো। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না। কাজেই master এর কিছু কিছু ধমক ধম~ ধমক ধামক লইয়া যে যার class এ চলিয়া গেলে। যে পাগলা বলিয়া তাহারও কোনো শাস্তি হইলো না। ছুটির পর আমরা সবাই মিলিয়া যত চেষ্টা করিয়া তাহারও দোষ বুঝাইতে পারিলাম না যে~ সে বলিল, আমার পটকা রামপদের হাঁড়ি যদি আমার দোষ হয় তাহলে রামপদেরও দোষ হয়েছে ব্যস ওর মার্ খাওয়াই উচিত। দাশু অনেক ক্ষণ হা করিয়া বলিল, তবে যে আপনার নাক ডাকছিলো। পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন, বটে ওর~ওরা সব খেলা কচ্ছিলো আর তুমি কী কচ্ছিলে? দাশু অম্লান বদনে বলিল, আমি পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই সকলেই চক্ষুস্থির। বলিল, প্রায় আধ মিনিট খানেক কাহারো মুখে আর কথা নাই। তারপর পণ্ডিত মহাশয় হঠাৎ একবারে হুংকার দিয়া বলিলেন, কেনো পটকায় আগুন দিচ্ছিলে? দাশু ভয় পাইবার ছেলে নয় সে রামপদোকে দেখাইয়া বলিল, ও কেনো আমায় মিহিদানা দিতে চাচ্ছিলো না? এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া বলিল, আমার মিহিদানা আমি যা ইচ্ছা তাই করবো। দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল, তাহলে আমার পটাকা আমি যা ইচ্ছা তাই করবো। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে ন্‌ কাজেই master এরা কিছু ধমক ধমক, করিয়া যে যার class এ চলিয়া গেলেন। সে পাগলা বলিয়া, তাহার কোনো শাস্তি হই

তো তুই যখন বলছিস তোদের ঐদিকে চাষটা হয়নি, তো আমাদের কিভাবে চাষ করি তাহলে একবার শুনে রাখ। যে কোনো জায়গা পাস তাহলে তুই সবজি বা তোরও ভালো লাগবে কারণ অনেকদিন পরে তুই এইরকম আহ গ্রামে চাষের আহ কথা সাথে শুনছিস বা বা বাড়ির জন্যে করলে সেটাও তো enough আর তোর জানাও থাকবে অভিজ্ঞতা হবে, যে এইভাবে করা যায় তাহলে পরবর্তী তো

এই size টা বড়ো হয়, but size নাই বা বড়ো হোক

আমাদের যদি খুব অল্প quantity নিস, তাহলে এরজন্যে তোকে আমাদের গ্রামে

যে বড়ো বা যে বাড়ির head যার নাম

যেটা মাশরুম মাশরুম চাষ, আর

হ্যাঁ, তো খড়ের প্রয়োজন আছে। খড়ের বেশি ভালো হয় তো কিছু পরিমাণ খড় নিতে হলে,